আহ গুঞ্জন গুঞ্জন শুয়েছে তাপসদার সাথে ঐদিকে আবির বা শুভজিৎ আর একজন ছিল আচ্ছা গুঞ্জন গুঞ্জন নাকি ওরকম এ পাথরে মূর্তির মতো শুয়েছিল পরের দিন তাপসদা হাসতে হাসতে বলছি না না আমি ভাবছিলাম তাপস দা তোমার যদি কোনো অসুবিধা হয় আর গুঞ্জনের খেতে কি সময় লাগে বলছে গুঞ্জনরে ঘরে আই এবার মনে হচ্ছিল পুরো কাওকে আমি ডিম্ খেতে পারিনা সেরকম আমার জন্যে দুপুরেই মাছ রেখে দেয়া হতো এক টুকরো খুব ভালো খাওয়া দাও এই ডাল তারপরে আর একটা ওখান কারীর সবজির ওখানকারী বিখ্যাত তরকারি মাংস মাছ খুব আর বার আরো কাটা পোনা একদিন মনে হয় নার্গিসের গলা ভেঙে গেছিলো বলে ওকে আহ সময় সময় গরম জল করেও দেয়া হতো সন্ধে বেলায় আহ সবজি বা মাংস দিয়ে ভাজা খাবার দেওয়া হতো একদিন কচুরি চানামশলা মধ্যে ঐখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল আমাদের সামগ্রী নিয়ে লুচি তরকারি কোনো এক খাওয়া Repeat এক খাবার এর পুনরাবৃত্তি ঘটেনি এক ফোটা বিশেষ প্রজাতির হনুমান দেখার জন্যে সেখানে গিয়ে আমাদের আলুর পরোটা তার সাথে আচার দেয়া হয়েছিল সকালে খেতে খুব ভালো খাওয়া দাবার ব্যবস্থা ছিল শিক্ষক মহাশয়ে নিজেও রাতে রুটি খেতেন তার সঙ্গে পৃথা বা আরো যারা আছেন যাদের রাত্রে রুটি খাওয়া অভ্যাস ওরাও রুটিই খেত আমার আবার বরাবরই ভাত পছন্দ ভেতো বাঙালি আমি ভাত খেতাম রাত্রে রুটি ঘুগনি তাও যে ভাত খেয়ে কিকরে এরম চেহারা আমি অল্প খাই কিন্তু আমার ভাত টা দরকার হ্যাঁ বলছি যে কোথাও রোগা কাউকে দেখতে পেলে মনে হয় যেন এক প্লেট ভাত খাইয়ে দিয়ে বসিয়ে আমি ভাত খাই এবার দেখ ভাত যে সব সময় ভাত হতে হবে এরম তো কিছু না মানে অন্য রকমের ভাত ও দিতে পারিস অন্য রকমের ভাত হলে তো আরো খুশি তখন খাওয়া তা আরো বেশি মানে ওই যে আমাদের রবিবার করে হয়ে ঐরকম ব্যাপার এমনি ভাত মাছের ঝোল ভাত মুরগির এসব পছন্দ করি তবে রুটি তা একদম না মানে অনেকে রুটি দিয়ে মুরগির মাংস কশা পেলে আর কিছু চায়না দিকে আমি নেই মাংস হলে রাত্রে সেইদিন রুটি খাই এবার দেখ বাবা যেহেতু আহ অনেক রকম ওষুধ চলে না বাবার ওকে ওই জন্যে এক বেলা রুটি দিতে দিতে হয় এক বেলা ভাত দিতে হয়ে এবার বাবা দুপুরে রুটিটা কাজের জায়গায় নিয়ে যায় হ্যাঁ এবার রাতেও রুটি খেলে তার জোর কথা থেকে পাবে না না আমাদের সকালে সবাই ভাত খেয়ে আর রাতে সবাই রুটি খাই হ্যাঁ বলছি আমরা এখুন কথা বলছি তো একটু খানি বুজে বলছি বুঝি তো ওই জন্যেই বলতে বাধ্য হলাম

আজকে রবিবারে আমাদের হয়েছে চিংড়ি মাছের একটা কাজু চিংড়ি আজকে একটু অন্য রকম আমাদের ভাবা হয়েছিল একটু অন্যরকম করা হবে কিন্তু আমার যেহেতু নেমন্তণ বাড়ি রয়েছে ওই জন্য আর সেটা আজকে হবেনা সকাল বিকল একসাথে পেতে পড়লে খুব সমস্যা হয়ে যাবে গরম টা আর বলিসনা আমি ছাদে আমি আমাদের ছাদের একদিকে ছাওয়া করা আছে আর এদকিদেক খোলে বুঝলি তো

নতুন যেই ছাদটা হয়েছে সেই দিকটা তো খোলা আছে টিনের বাড়ি কিন্তু আমার বড়মাদের ছাদ তো ওদের ছাদ তা রকম ছাদ তা ওরকম ছায়া করা বুঝলি সুবিধাও আছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে আর কি সরাসরি তো পরছে না আহ মানে নতুন ছাদে দিকে সেই দিকটাতে আমাদের জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু ওই সরাসরি রোদের একটা খামতি যেটা থাকে সেটা থেকেই যায় আর কি। সরাসরি রোদে জামা সুখালে যে কটকটে মট মটে ভাবটা আসে সেটা ওই ছাওয়াই ছাওয়াই আর কতই বা হয় আমাদের যেহেতু ওটা ছাওয়া দেওয়া আর কিছু করার নেই তারপর এই ধর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেও তুই ছাদ এ থাকতে পারবি সবার বাড়িতে তো শীত তাপ নিয়ন্ত্রণ এর জন্যে যন্ত্র পাতি থাকেনা না সত্যি তাই খুব গরম ও লাগে ওই জন্যেই তো আসলে আমাদের উপরের তলায় এইরকম ছায়া করা আছে কারণ আমাদের তো উপরে মানে একটা নিচে তোলা আছে

তাই এবার একটু গরম হবে কারণ নতুন যে ঘর দুটো হয়েছে দ্বিতীয় তোলাই সেই তার ওপরে ছাদটা পুরো খোলা এই দেখ না আমাদের বড় কুকুরটা চলে এসেছে ছাদেতে চান করাতে হয় রে মুছিয়ে দিয়ে দিয়ে এসেছি ওদের জন্য আমাকে আহ ছুড়িনি দিয়ে ওদে লোম আঁচড়ে দিতে হয়। হ্যাঁ পোকা পোকা গুলোকে মারার জন্য আলাদা ওষুধ পাওয়া যায় সেই ওষুধ দিতে হয় বিড়ালের লোম উঠে লোম খাবার এ পড়লে তোদের তো অনেক বিড়াল কিন্তু আগে ছোট থেকে শুনতাম বিরলের লোম বিড়ালের লোম হা খাবার পাতে কিছু পোড়াই ভালো না তাই তো বলছি তোদের বাড়িতে রান্নার মধ্যে তো লোম পরে তারপরে ধর এই যে গামছাই আমরা মুখ মুচ্ছি বা কিছু একটা মরছি তো সেই গামছাতেও তো একটা লোম থাকে না সেই লোমটা তো পেতে মুখে যায় প্রায় সারাদিনে সকাল থেকে রাত অব্দি অনেক ববার ঘর মুচি

হ্যাঁ আলাদা লোক আছে নাকি নিজেরা নিজেরাই আমরা যেভাবে ঘর নিজেদের ঘর নিজেরা পরিষ্কার রাখ ~ রাখবো সেই ভাব তো বাইরের লোক মুছবেনা না টাকা নিয়ে চলে যাবে আর তোর মোটা টাকার চেয়েও ব্যাপার হচ্ছে দিনের সাত বার তো তুই একটা লোক কে ডাকতে পারিসনা তোর বাড়ি আর সকালে একবার বাসন মাজলো আর বিকেলে একবার বাসন মাজলো হয়েগেলো

সেই খাওয়া দাবার একটা ঘর মোছা তারপরে হচ্ছে আমাদের কুকুররা খেলে সেই একবার ঘর মোছা সকালবেলাটা পুরো ঘর মোছা কিন্তু বাকি যে সময় তা বললাম সেটা পুরোটা নয় ওটা মানে ধরে আর কুকুর বেড়াল ওদের তো কোনো বাঁধা বাধকতা তো নেই হা হাঁটতে খুব একটা বেরোই না কারণ এখন উপরে মানে আমাদের দ্বিতীয় তলা তারপরে ছাদ ছাদ আছে তো আছে তো ও হ্যাঁ এখন তো বড় হয়ে গেছে

টানেনা তুই মুখ থুবড়ে পরে জাবি ও আমাদের কুকুরটা আমাকে এমন হেচ্কা মেরেছে প্রদীপ্ত ভাগ্গিস ধরে নিয়েছিল নাহলে পরেই যেতাম আর কি করা যাবে আমাকে যেমন ছেড়ে দিয়েছিল আমি ওটা নিয়ে আর বেশি ভাবিনা হ্যাঁ ঠিক আছে রাখছি এবার আসসালামু আলাইকুম।

আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপরে বলো অনেক দিন হলো তোমার দেখা সাক্ষাত পাওয়া যায় না সেইভাবে আরকি। এই যে ভাইয়া ঢাকা থেকে আসলাম গত দিন ঢাকায় গিয়েছিলাম তো এই জন্য আরকি দেখা সাক্ষাত যায়নি। ও আচ্ছা ঢাকায়, ঢাকায় কি পড়াশুনা জন্য না কি অন্য কোন কাজ ছিলো? না মানে ঢাকায় গিয়েছিলাম ISSB দেয়ার জন্য ISSB টা মূলত কি? এইটা কিসের কি আমার তো এই সম্পর্কে ধারণা নেই একটু কি details এ বলতে পারবা? হ্যা অবশ্যই কেন না ISSB এর full meaning হচ্ছে আপনার inter services selection board এটা হচ্ছে আপনার army navy and air force এর office selection এর একটা last stage ও মানে এখান থেকে direct officer পদে ঢুকা যায়? সৈনিক আর মানে আর্মি পুলিশ এর যেগুলা এদের তো শুধু প্রথমে inter আর pass পাশের মানে সৈনিক পদে নেয় তাইতো? হ্যা আসলে পুলিশদের বিষয় টা একটু আলাদা ভাই কিন্তু army navy air force এর যেটা হয় যে এটার সৈনিক এর আলাদা selection থাকে পদ্ধতি আর অফিসার দের totally আলাদা selection থাকে ও মানে অফিসার পদের কইতে গেলে মানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী হওয়া লাগবে তাইতো?

না না নৌ বাহিনিতেও দেখি তোমার হচ্ছে যে মানে অন্য বিভাগের লোকজন নেয় আমার তো দুই টা বন্ধু আছে এই দুই টা বন্ধু বাণিজ্য শাখায় পড়ত তারা এখন রইছে একজন হিসাবরক্ষের দায়িত্বে আর একজন আছে তোমার পাহাড়ের উপরে আছে মানে চট্টগ্রাম কোন একটা ওইখানে ওই জায়াগায় তার পাহাড়ের ওখানে duty মানে এরকম আরকি আর একজন আছে ওই যে

হ্যা সৈনিক এবং নাবিকের ক্ষেত্রে এটা হয় কিন্তু Navy officer commission officer এর ক্ষেত্রে তারা এগুলো science থেকে নেয়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 হ্যা আপনি একদম ঠিক কথাই বলেছেন আর এখানে অফিসার সিলেকশন নিতে গেলে প্রথমে কিন্তু preliminary medical তারপর ভাইভা এই দুই টা তে select পরে কিন্তু writtten পরীক্ষা দেয়া লাগে

ও আচ্ছা তারমানে তোমার ওই যে সৈনিক যারা পরীক্ষা দেয় process তাদের মত same ওখান থেকে select হয়ে আসার পরে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তাই তো? হ্যা অনেক টা ওরকমই কিন্তু দেখা যাচ্ছে সৈনিকের পরীক্ষাতে যে মাঠে দাড়াতে হয় আরকি অফিসারের পরীক্ষা দিতে গেলে এইটার প্রয়োজন হয় না আর এইটা এই preliminary medical আর রিটেন যদি late হওয়া যায়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 ও আচ্ছা তাই এখানে কি মানে ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারে নাকি শুধুমাত্র ছেলেদের জন্য এইটা? না এটা শুধুমাত্র ছেলেদের জন্য না ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারে এবং বাংলাদেশ অনেক উম female আছে আমরা তো দেখি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

হ্যা এখন উম মহিলাদের বেশি ইয়ে দেয়া হয় কারণ তোমার বিভিন্ন জায়গায় যে সমস্যা হলে মহিলাদের ঠেকানোর জন্য কিন্তু female লাগে কারণ পুরুষরা সেভাবে তাদের handle করতে পারে না মানে এটা একটা আইন বিরোধী কাজ আরকি হ্যা অবশ্যই এবং এমনকি নারীদের ক্ষেত্রে সুযোগ সুবিধাটাও একটু বেশি দেয়া থাকে ISSB তে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের সময় টা একটু বেশি দেয়া হয় তাছাড়া মেয়েদের ক্ষেত্রে একটু শীথিলতাও কিছু থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের কে অগ্রাধীকার দেয়া হয় আর মেয়েদেরকে মেয়েদের মত করেই select করা হয় যেভাবে আসলে মেয়ে মানুষ arm force এ দরকার হয়

হ্যা তাদের হয়তো ধরো বেশি duty কিংবা বেশি ইয়ে থাকে না কারণ, যে army সে army BGB এর তো অনেক আছে তোমার মহিলা অফিসার আছে তারা কিন্তু যে ফাঁকা জায়গায় যেয়ে কিংবা সীমানার বাইরে যেয়ে তোমার হচ্ছে তারা রাত্রে একা উম মানে duty দিতে পারবে না এই এই বাধ্যবাধকতা অটার জন্য তারা অনেক সুযোগ অনেক ছাড় পায় আরকি হ্যা অবশ্যই আর আর দেখা যাচ্ছে একটা force চালাতে গেলে তো শুধু পুরুষ অফিসারেরই প্রয়োজন হয় না সেজন্য তো নারী মাথার উপর ওজন্য উম leader যে শুধু পুরুষ হতে পারে এ বিষয় টা এমনও না নারীরাও leader হতে পারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো একজন নারী হ্যা তিনি মনে করো প্রায় এই পনেরো বছর ধরে আমাদের রাষ্ট্র টা কে একটা সুন্দর রাষ্ট্র পরিণত করেছে অনেক সুন্দরভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করছে আর হচ্ছে তোমার এই ISSB তে মানে selection system টা কেমন? এই সম্পর্কে যদি একটু বলতে তাহলে হয়ত ভালো লা হ্যা কেন নয় অবশ্যই বলব এখানে যেটা বলছিলাম আমি আগে যে আপনার যে একটা প্রথমে written select হইতে হবে written select হওয়ার পরে আপনার সাথে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে apply করেছিলেন প্রথমে সেই ফোন নাম্বারে message দিয়ে আপনার সাথে contact করবে মেসেজের মাধ্যমে আপনার কাছে প্রথমে biodata চাওয়া হবে ISSB যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনার একটি form fill up করতে হবে ও আর এই মানে এই এইখানে যাওয়ার বয়স সীমা সর্বনিম্ন আর সর্বোচ্চ কত? এখানে আসলে army এবং Navy তে আপনার যাওয়ার বয়স হচ্ছে আঠারো বয়স থেকে একুশ বছর পর্যন্ত আর air force এ এক বছর বেশি থাকে সেটা হচ্ছে বাইশ বছর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 নৌবাহিনির লোকরা শুধু তোমার হচ্ছে নৌ সেনা মানে যারা নৌকাতেই টহল দিয়ে বেড়ায় কিন্তু না তাদেরও মানে সংঘটন পুরোটাই আর্মিদের মতই কিন্তু নদী পথে যখন বেশি ইয়ে আসে তারা আসলে নদী পথে দক্ষ কিন্তু তাদেরও মূল আর্মিদের মতই একইভাবে training প্রাপ্ত প্রায় একই কাজ এরাও করতে পারবে ওরাও করতে পারবে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

আসলে আসলে প্রত্যেক টা বাহিনিই হচ্ছে আপনার বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে বিভিন্ন branch থাকে শাখা থাকে সেগুলো হচ্ছে আপনার আহ air force যে শাখা গুলো আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে finance একটি শাখা সেখানে আসলে commerce student রা যায় এবং দেখা যাচ্ছে একটি শাখা আছে admin, এখানে হচ্ছে adminastrative কাজ করা হয়তো বলতে গেলে প্রসাশনিক কাজে আর একটা আছে engineering শাখা যেখানে হচ্ছে ইঞ্জিয়ারদের নিয়োগ দেয়া হয় আর একটা আছে যে হচ্ছে GDP যেটার সম্পূর্ণ meaning করলে দাঁড়ায় যে general duties of তো GDP যে branch এই brance এ যারা apply করে পরীক্ষা দিয়ে select হয় তারাই শেষমেষ তিন বছর training করে আহ pilot তারাই হচ্ছে air force এ পরিচালনা করে plane উড়াতে পারে তো এভাবে আসলে পাইলট এবং বিভিন্ন brance বিভিন্ন রকম officer এর নিয়োগ দেয়া হয় air force এমনকি নেভিতে আছে আর হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আর্মিদের মতন কাজ করে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 আকাশ পথেও এক সমানভাবে action নিতে পারে। ও আচ্ছা তাহলে এদের তোমার হচ্ছে training কি তিন বছর শুধু যারা বিমান পরিচালনা করবে তাদের আর বাকিদের training হয়ত এক বছর থেকে ছয় মাস হয় তাইতো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

স্নাতক পড়ে পড়ালেখা সেই পড়ালেখাগুলো এই তিন বছর training এর মধ্যেই হয়ে যায় প্রশিক্ষণের মতই সম্পূর্ন

হ্যা সব রকম প্রশিক্ষন মিলায়ে তিন বছর, তিন বছরের প্রশিক্ষণ হয় এবং এর সাথে পড়ালেখাও তো আছে এই কারণে আরকি এটাকে আসলে long course বলা হয় বা দীর্ঘ মেয়াদি যে course সেটা বলা হয় তিন বছর পরে আপনার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 তবে আর একটা জিনিস জানার ছিলো যে এরা তো ধরো অফিসার হইলো কিন্তু মানে টিকলো চাকরিতে তয় এই তিন বছরে কি তারা আহ training চলাকালীন সময়ে তিন বছরে কি বেতন পাবে নাকি তিন বছর এমনিই ওখানে ফাও খাটা লাগবে নাকি তিন বছর শেষ হয়ে গেলে যারা একবারে টাকা টা পাবে বেতনের টা training এর academy আপনার যাবার পরে যারা select হয় যারা যাদেরকে নিয়োগ দেবে এইবার যেটা হয় তারা academy training যাওয়ার পরেই তাদেরকে ব্যাংকে একটি account খুলে দেয়া হয় আর সেটাতেই প্রতি মাসেই তাদের দশ হাজার টাকা বেতন দেয়া হয় ও আচ্ছা তাহলেই তো একটা ভালো দিক রইলো তাদের পড়ালেখাও চলছে এইদিকে তাদের family তেও এই টাকা টা দিয়ে দিতে পারছে কারণ তাদের training চলাকালীন সময় তো তাদের নিজস্ব আর extra কোন খরচ হয় না ওইভাবে সেটা তো পুরোটাই তরকারিতে জানে আর হয়ত ক্যান্টিনের যে অল্প কিছু বাইরের খাবার খাওয়া লাগলে ওই টাকা টা হয়ত নিজের থেকে দেয়াও লাগে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 ও তো ধরো এই তিন বছর তারপরে এই খানে inter pass করে কি তুমি honor's কিংবা Degree করতে পারবা নাকি তোমার promotion তোমার অভিজ্ঞতার উপরে হবে নাকি promotion এর অন্য কোন system আছে? আসলে অনার্সের পড়ালেখাতেই তিন বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় আর তারপরে যেই মাস্টার্স পড়ালেখা তারা পরেই তারা পড়তে পারে তাদের কোন সমস্যা হয় না আর promotion তো হচ্ছে আপনার এটা হচ্ছে service বা চাকরির বয়স চাকরির মেয়াদের উপর depend করে আহ আপনি কত কতদিন কিভাবে আপনার দায়িত্ব সামলাচ্ছেন এগুলোর উপর আসলে দেখে তারপরে তাই দেখে আপনার promotion দেওয়া হবে এটা আসলে বিষয় টা জটিল

সে প্রধান হয় আবার নৌ বাহিনীতে যায় মানে এই তিন বাহিনির প্রধান শুধু ঘোরাফেরা করে এক বাহিনি থেকে এক বাহিনি তেই চলে যায় কিছু কিছু দিন service দেয়ার পরে এইখানে service দেয়ার পরে ওই জায়াগায় চলে যায় এই খান থেকে ওখানে যায়। সেটা হয়তো তোমাগের ওই খানে এমন কিছু হয় নাকি?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

সাধারণত দেখা যায় যে army officer থেকেই বেশি যায় এমনি navy airforce থেকেও যায় তো তারাই আসলে দেখা যাচ্ছে তাদের দক্ষতা বা তাদের কর্মকান্ডের উপরে ভিত্তি করে তাদের সাহসীকতা তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাদের কে BGB অথবা র‍্যাবে দেয়া হয় পরিচালনা করার জন্য কারন BGB এর নিজস্ব কোন officer বা কর্মকর্তা নেই আর আমি তো মানে জানি যে আচ্ছা তোমার আহ র‍্যাবে আছে পুলিশের থেকেও অনেক কর্মকর্তা র‍্যাবে যায় কিন্তু BGB তে কেউ ঢুকতে পারে না কিন্তু র‍্যাবে সব বাহিনির থেকেই আসে army এর থেকে আসে BGB এর থেকে আসে তারপরে তোমার যে নৌবাহিনির নৌবাহিনি পুলিশ সব জায়গার থেকে আসে আরকি হ্যা র‍্যাব আসলে তিন বাহিনির সব থেকে দক্ষ দক্ষ অফিসার এবং সৈনিক মিলিয়ে তো এটি একটা force কিন্তু দেখা যাচ্ছে BGB এটা এটার যেই সৈনিক বা সিপাহি যারা আছে তাদের.

তার পর দিনই রাজলক্ষীকে আনিতে গেলো। রাজলক্ষী বুঝিলেন এ চিঠি বিহারীই লিখাইয়াছে। কিন্তু তবুও আর থাকিতে পারিলেন না, সঙ্গে বিনোদিনী আসিলো। গৃহিনী ফিরি আসিয়া গৃহের দুরো~ দুরবস্থা দেখিলেন। সমস্ত অমার্জিত, মলিন, বিপর্যস্ত। তাহাতে বধূর প্রতি তাহার মন আরো যেন বক্র হইয়া উঠিলো। কিন্তু বধূর এ কী পরিবর্তন! সে যে ছায়ার মতো তাহারই অনুসরণ করে। আদেশ না পাইয়াও তাহার কণ্ঠে সকাল-দুপুর হইয়া বলিয়া উঠেন। রাখো, রাখো ও তুমি নষ্ট করিয়া ফেলিবে। জানো না যে কাজ সে কাজে কেনো হাত দেওয়া? রাজলক্ষী স্থির করিলেন অন্নপূর্ণা চলিয়া যাওয়াতেই বধূর এতো উন্নতি হইয়াছে। কিন্তু তিনি ভাবিলেন মহেন্দ্র করিবে খুড়ি যখন ছিলো তখন বধূ লইয়া আমি বেশ নিষ্কন্ঠ~ নিষ্কন্টকে সুখে ছিলাম। আর মা আসিতেই আমার বিরহ দুঃখ আরম্ভ হইল। ইহাতে অর্ণপূর্ণা যে তাহাকে হিতৈষী এবং মা যে তাহার সুখের অন্তরায় ইহাই প্রমাণ হইবে। কাজ কী। বিচিত্র মানুষ, বিচিত্র তাহার মন এ আমরা পড়েছি, অনেক আগে কোনো একটা গল্পে। সত্যি ব্যাপারটা তাই। রাজলক্ষী যখন ফিরে আসলো তখন আশালতার মধ্যে একটা পরিবর্তন তিনি লক্ষ্য করলেন। কিন্তু আমরা আগের পর্বে দেখেছি যে কেন আশালতার মনে পরিবর্তন। এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আশালতা উপলব্ধি করতে পেরেছিলো যে তার গৃহে রাজলক্ষী বা অন্নপূর্ণার উপস্থিতিটা কতটা জরুরি। আশালতা উপলব্ধি করতে পেরেছিলো তাদের অন্যায়টা কোথায় হয়েছে। সে যে একজন পুত্রবধূ সে সংসারের এবং সে পুত্রবধূ হয়েও তার মধ্যে যে অহংবোধ টা এসে গিয়েছিল সেটা সে উপলব্ধি করতে পেরেছে, মহেন্দ্রর আকর্ষণ তার কাছে ছিল শুধু মাত্র এটাই ছিল কারণ নয়। মহেন্দ্রকে সে উপেক্ষা করতে পারত মহেন্দ্রকে সে বোঝাতে পারত, কিন্তু সে কাজ সে একেবারেই করে নি, হঠাৎ করে একটা অসহায়া অবজ্ঞা করার মন নিয়ে যখন সিংহাসনে এসে বসে

তখন কিন্তু সে নিজেকে বদলানোর চেষ্টা করেছে এবং শাশুড়ি মায়ের খুব কাছাকাছি যেতে চেষ্টা করেছে। রাজলক্ষী ব্যাপারটা বুঝেছেন কিন্তু বুঝেও তার মনে হয়েছে এই পরিবর্তন আশালতার মানসিক পরিবর্তন, আশালতার চারিত্রিক পরিবর্তন আশালতার নিয়মের বিষয়ে কিছু ব্যাপার না। আশালতার যে চারিত্রিক উন্নতি হয়েছে এ বিষয়টি তিনি প্রাধান্য না দিয়ে তিনি সেই বিষয়টি প্রাধান্য দিলেন যেটা তার পক্ষে উচিত ছিল না। আমাদের সংসারে যে অশান্তি গুলো হয় তার বীজ কিন্তু এইভাবেই আস্তে আস্তে বপন হতে থাকে। আমরা প্রত্যেকটা মানুষ যদি খোলা মনে একজন অপর জনের সাথে কথা বলি এবং আমাদের সমস্যাগুলি আলোচনা করি তাহলে কিন্তু সমস্যাগুলি কোথাও থাকে না। কিন্তু সমস্যা হয় ওখানেই যে আমরা একে অপরকে একেকটা বিষয় অনুধাবন করি আমরা নিজেদের মন গড়া কাহিনী গড়ি। রাজলক্ষী যেমনটা ভাবলো যে অন্নপূর্ণা চলে যাওয়াতে আশালতা শাশুড়ির মনোনিবেশ করেছে সংসারের প্রতি মনোনিবেশ করেছে। এটা তার না থাকার ফল। এটা তার কাছে ভালো লাগলো। কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে যে সে যদি আশালতাকে

এই যে একটা ভাবনা এই ভাবনা থেকেই তাদের মধ্যে আবার একটা দূরত্ব তৈরী হলো বা সেই দূরত্ব বজায় রইল বলা যেতে পারে। আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিয়া পাঠাইলে বধূ যাইতে ইতস্তত করিত। কিন্তু রাজলক্ষী ভর্ৎসনা করিয়া বলিতেন মহিন ডাকিতেছে সে বুঝি আর কানে তুলিতে নাই, বেশি আদর পাইলে শেষকালে এমনি ঘটিয়া থাকে। যাও তোমার আর তরকারিতে হাত দিতে হবে না। আবার সে platepencil চারুপাঠ লইয়া ভালোবাসার অমূলক অভিযোগ লইয়া পরস্পরকে অপরাধী করা, উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন বেশি, তাহা লইয়া বিনা যুক্তি মূলে তুমুল তর্ক-বিতর্ক। বর্ষার দিনকে রাত্রি করা জোৎস্না রাত্রিকে দিন করিয়া দিলাম। শ্রান্তি ও অবসাদকে গায়ের জোরে দূর করিয়া দেওয়া, পরস্পরকে এমনি করিয়া অভ্যাস করা যে সঙ্গ যখন অসার চিত্তে আনন্দে দিতেছে না তখন ক্ষণকালের জন্য মিলন ফাঁস হইতে মুক্তি সম্ভোগ সুখ অথচ কর্মান্তরে যাইতেও পা ওঠে না। ভোগ সুখের এই ভয়ঙ্কর অভিশাপ যে সুখ অধিকদিন থাকে না। কিন্তু বন্ধন দুচ্ছেদ্য হইয়া উঠে। একটা বিশেষ বিষয়কে এখানে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন আশালতা এবং মহেন্দ্রর মধ্যে যে প্রণয়ের সম্পর্ক সেখানে কোথাও যেন একটা কাঁচা দিক ছিল এবং তাদের মিলন সুখ তারা দুজনই উপলব্ধি করতে পারছিলো না। কিন্তু দুজন যে দুজনকে ছেড়ে চলে যাবে সেই অবস্থাটাও যেন তাদের কাছে একটু অন্যরকম কঠিন মনে হচ্ছিলো। আস্তে আস্তে বোঝা যাচ্ছে আশালতার এবং মহেন্দ্রর মধ্যে একটা সমস্যা তৈরী হতে শুরু করিলো। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা জড়াইয়া ধরিয়া কহিলো তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক। কিন্তু আমি দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবারও তাকাতেই নাই? আত্মীয় গৃহে বাল্যকাল হইতে পরের মতো লালিত হইয়াছিল বলিয়া লোক সাধারণের নিকট আশার একপ্রকার আন্তরিক কুন্ঠিত ভাব ছিলো। ভয় হইতো পাছে কেহ প্রত্যাখান করে। বিনোদিনী যখন তাহার জোড়া ভুরু ও তীক্ষ্ণ দৃষ্টি তাহার নিখুঁত মুখ ও নিটোল যৌবন লইয়া উপস্থিত হইল তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস করিল না তারমানে আশালতা যে সংসারে মানে জ্যাঠার সংসারে যেভাবে অবহেলার সাথে মানুষ হয়েছে লালিত হয়েছে পালিত হয়েছে সেখানে হঠাৎ করে মিশুকে মনোভাব তৈরী করা তার পক্ষে সম্ভব হয় নি। যেকোনো বিষয়ে যেকোনো ভাবে তাকে সংকোচের সাথে কাটাতে হয়েছে আর সেই বার~ ব্যাপারটা তার মধ্যে এখনও ছিল। বিনোদিনী পরও বিনোদিনীর সাথে জেঁচে আলাপ করা তার পক্ষে সে কারণে সম্ভব হয় নি। আজ যখন বিনোদিনী নিজে তার গলা জড়িয়ে ধরে তার সাথে আলাপ করতে চাইছে তখন আশালতা কিন্তু খুব সহজেই বিনোদিনী সম্পর্কে প্রশ্ন তাকে করতে পারে নি মানে বিনোদিনীকে উল্টে প্রশ্ন করতে পারে নি শাশুড়ি রাজলক্ষীর নিকট বিনোদিনীর কোনো প্রকার সংকোচ নাই। রাজলক্ষী যেন বিশেষ করিয়া আশাকে দেখাইয়া দেখাইয়া বিনোদিনীকে বহু মান দিতেছে। সময়ে অসময়ে আশাকে বিশেষ করিয়া শুনাইয়া শুনাইয়া বিনোদিনীর প্রশংসা বাক্যে উচ্ছসিত হইয়া উঠিতাছেন। আশা দেখিলো বিনোদিনী সর্বপ্রকারই গৃহকর্মে সুনিপুণ প্রভুত্ত যেন তাহার পক্ষে নিতান্ত সহজ স্বভাব সিদ্ধ। আহ নিয়োগ করিতে, ভৎসনা করিতে ও আদেশ করিতে সে লেশ মাত্র কুন্ঠিত নহে। এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্ত ক্ষুদ্র মনে করিলো। বিনোদিনী চরিত্রে এর বিশেষ আহ না মানে চারিত্রিক যে ভালো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি এই অংশে সেটা হচ্ছে বিনোদিনীর মধ্যে কোনো সংকোচ নেই। আসলে আমরা জানি বিনোদিনীর মধ্যে শিক্ষা ছিল। বিনোদিনী গ্রামের মেয়ে হলেও সে শিক্ষিতা। সর্বোপরি সে ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, ফলে তার মধ্যে সংকোচটা একটু কম থাকবে, এটা স্বাভাবিক। যত মানুষের জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে তত দেখবে নিজের প্রতি একটা confidence বাড়বে।